একটা লোক গনচি নিয়ে টুপি পরে ওহান দোকানটোতে দাঁড়ায় আছে আর একটা লোক এখানে বসে আছে।

আর একটাতে রিকশায়ালা দুটো লোক লিয়ে যাছে একটা লোক মোটর সাইকেল টা বাঁহির করছে একটা লোক সাইকেল -এ যাছে।

ইটা একটা রাস্তা বটে রাস্তাটার সাইড এ চার পাঁচটা ঘর আছে।

রাস্তা দুটা একটা মোটরসাইকেল জাইছে আর একটা গাছ লাগা আছে ঘরের বাইরে একটা লাগাইছে।

টেবিলের উপর কেক গু ভরা আছে। আর সাইড -এ তিনটে মেয়েছেলে গিফ্ট নিয়ে দাঁড়া আছে। আর একটা ছেলে পেছু দিকে দেখছে।

ই ফোটো টিতে একটা লোক হারমোনিয়াম বাজাচ্ছে আর একটা তাবলা বাজাচ্ছে।

এই ফটো টো মাছলি মার্কেট এর বটে এখানে লোক মাছ একটু কাটছে আর কাট আর অনেক সারা মাছ কাটে নিয়ে রাখা লাগছে।

এই ফটো টো একটো পেট্রোলপাম্প এর বটে যে ভারতীয় পেট্রোল পাম্প এর বটে।